নমস্কার introduction to jmol application এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমি সংক্ষেপে ব্যাখ্যা করব:
jmol অ্যাপ্লিকেশন window এবং কিছু মৌলিক অপারেশন সম্পর্কে
আমরা শিখব:
menu bar tool bar এবং jmol panel
কিভাবে: jmol panel আকার বদলায়
সহজ জৈব অণুর models তৈরি করা
মিথাইল গ্রুপের সাথে hydrogen প্রতিস্থাপন দ্বারা অণু তৈরি করা
আমরা we শিখব:
একটি স্থিতিশীল আকার পেতে নুন্যতম শক্তি
এবং ইমেজটি mol file হিসাবে সংরক্ষণ করা
tutorial অনুসরণ করতে
উচ্চ বিদ্যালয়ের রসায়ন এবং মৌলিক জৈব রসায়ন সম্পর্কে জানতে হবে
tutorial record করতে
ubuntu os সংস্করণ 1204
jmol সংস্করণ 1222
এবং java সংস্করণ 7 ব্যবহার করছি
মনে রাখবেন যে jmol অ্যাপ্লিকেশন সহজে চালাতে system java সংস্থাপিত থাকতে have
jmol এপ্লিকেশন হল
একটি মুক্ত এবং open source আনবিক viewer
এটি রাসায়নিক কাঠামোর ত্রিমাত্রিক models তৈরি এবং দেখতে ব্যবহৃত হয়
এছাড়াও proteins এবং ম্যাক্রো অণুর গৌণ কাঠামো দেখতে ব্যবহৃত হয়
download এবং সংস্থাপন সংক্রান্ত তথ্য:
ubuntu os for জন্য jmol for সংস্থাপন ubuntu সফটওয়্যার center ব্যবহার করে করা হয়
আমাদের এই website www spokentutorial org তে linux series tutorial অনুসরণ করুন
windows mac os এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে সংস্থাপনের জন্য এখানে দেখুন www jmol sourceforge net
এবং সংস্থাপনের জন্য web পেজে দেওয়া নির্দেশাবলী দেখুন
আমি ইতিমধ্যে ubuntu সফটওয়্যার center ব্যবহার করে system jmol অ্যাপ্লিকেশন সংস্থাপিত করেছি
jmol অ্যাপ্লিকেশন খুলতে dash home এ টিপুন
search box লিখুন jmol
jmol icon পর্দায় দেখায়
jmol icon টিপে jmol অ্যাপ্লিকেশন window খুলুন
jmol অ্যাপ্লিকেশন window উপরে menu bar রয়েছে
menu bar নীচে tool bar রয়েছে
এটি হল display area যা jmol panel হিসাবে উল্লিখিত
menu bar file edit display ইত্যাদি বিভিন্ন বিকল্প রয়েছে
প্রতিটি বিকল্পের বিভিন্ন সাব বিকল্প রয়েছে
tools মেনুতে পরমাণুর মধ্যে দূরত্ব পরিমাপ করার সরঞ্জাম রয়েছে
আমরা পরবর্তী tutorials এইগুলি সম্পর্কে শিখব
help মেনুতে jmol অ্যাপ্লিকেশন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে
এখানে এই user guide বিভিন্ন তথ্যসমূহ রয়েছে
tool bar কয়েকটি menu icons রয়েছে
menu icons দ্রুত নির্দিষ্ট ফাংশন চালায়; যেমন: open save export print ইত্যাদি
এখানে rotate একাধিক অণু নির্বাচন দূরত্ব পরিমাপ করা ইত্যাদি আইকনের একটি set রয়েছে
model kit icon আণবিক models তৈরি এবং সম্পাদন করতে ব্যবহৃত হয়
jmol panel আকার প্রয়োজন অনুযায়ী বদলানো যেতে পারে
arrow চিহ্ন না আসা পর্যন্ত cursor window যে কোনো প্রান্তে নিয়ে যান
এখন আড়াআড়ি ভাবে উপরে বা নীচে টেনে এনে window মাপ বদলান
menu bar display menu of panel মাপ বদলাতে bar করা যেতে bar
display মেনুতে টিপে resize বিকল্প নির্বাচন করুন
একটি dialog box খোলে যেখানে pixels প্রস্থ এবং উচ্চতার মাত্রা নির্দিষ্ট করতে পারি
আমার 800 by 600 pixels একটি window প্রয়োজন
তাই আমি লিখব 800 space 600 এবং ok বোতামে type
এখন jmol panel 800 by 600 pixels বদলে গেছে
এখন কিছু সহজ জৈব অণুর models তৈরি করা যাক
model kit নুন্যতম শক্তির মাধ্যমে models নির্মাণ এবং পরিবর্তন করার অনুমতি দেয়
tool bar model kit icon টিপুন
panel methane methane এর model দেখায়
jmol panel উপরের বাম কোণায় একটি menu প্রদর্শিত হয়
এই menu বৈশিষ্ট্য হল atoms অ্যাড ডিলিট এবং drag করা
ফাংশনাল groups যোগ করা
বন্ধন ডিলিট অ্যাড এবং rotate করা
এছাড়া add hydrogens minimize save file ইত্যাদি
মেনুতে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ব্যবহার করতে প্রদত্ত check box টিপুন
model kit ফাংশন methyl মিথাইল গ্রুপের সাথে hydrogen পরমাণু প্রতিস্থাপনের অনুমতি দেয়
যে hydrogen পরমাণু প্রতিস্থাপন করতে চান সেখানে cursor নিয়ে যান
একটি লাল ring hydrogen পরমাণুতে দেখা দেয়
এই পরমাণুতে টিপুন
এখানে একটি methyl মিথাইল group যোগ হয়েছে
এখন methane methane অণু ethane ethane এ রূপান্তরিত হয়েছে
একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করুন
propane propane এর model পেতে hydrogen পরমাণুতে টিপুন
এই অণুর নুন্যতম শক্তি আমাদের সবচেয়ে স্থিতিশীল আকার দেবে
নুন্যতম শক্তির জন্য:
model kit মেনুতে বিকল্পগুলি scroll করুন
minimize বিকল্পে টিপুন
এখন আমাদের কাছে propane অণুর সবচেয়ে স্থিতিশীল আকারের model রয়েছে
mol file হিসাবে কাঠামো সংরক্ষণ করতে model kit menu খুলুন
মেনুতে নীচে scroll করে save file বিকল্পে টিপুন
একটি save dialog box পর্দায় দেখায়
যেখানে file সংরক্ষণ করতে চান সেই folder টিপুন
আমি file সংরক্ষণ করতে desktop নির্বাচন করছি
তাই desktop নির্বাচন করে open এ টিপুন
file name এ go text box propane লিখুন
file type এ গিয়ে mol বিকল্প নির্বাচন করুন
এখন dialog box নীচের অংশে ডানদিকে save বোতামে টিপুন
desktop এ propane propane এর ত্রি মাত্রিক model mol file হিসাবে সংরক্ষিত হয়েছে
jmol থেকে প্রস্থান করতে file মেনুতে টিপে exit নির্বাচন করুন
সংক্ষেপে in tutorial শিখেছি
jmol অ্যাপ্লিকেশন window সম্পর্কে
jmol panel আকার বদলানো
methane ethane এবং propane এর মত সহজ জৈব অণুর ত্রিমাত্রিক models তৈরি করতে টুলবারে model kit ফাংশন bar করা
মিথাইল গ্রুপের সাথে hydrogen প্রতিস্থাপন দ্বারা অণু তৈরি করা
একটি স্থিতিশীল আকার পেতে নুন্যতম শক্তি
এবং image mol file হিসাবে সংরক্ষণ করা
jmol model kit ফাংশন ব্যবহার করে নিম্নলিখিত অণুর models তৈরী করুন:
2 4dimethyl pentane এবং 3ethyl5methyl heptane
একটি স্থিতিশীল আকার পেতে নুন্যতম শক্তি এবং
image mol file হিসাবে সংরক্ষণ করুন
rotate molecule bar করে model ঘোরান
আপনার করা নির্দেশিত কাজ এরকম হতে হবে
এই লিঙ্কে উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য